এটা একটা চারচাকা গ্যারাজ । এখানে সবাই গাড়ি রিপেয়ারিং করতে এসেছে। একটা হোয়াইট কালার -এর গাড়ি একটা স্টিল কালার -এর গাড়ি আছে। হোয়াইট কালার -এর গাড়ি টা রিপেয়ারিং হচ্ছে ।

এটা একটা বিল্ডিং হচ্ছে আ উম বিল্ডিং -টার নিচ তলা টা ছাদ ধা ঢালাই দেওয়া হয়ে গেছে ।